টাইলস লাগানো রয়েসে এবং সাইটে বাক্স দেখা যাচ্ছে।

মানুষের চিকিৎসার জইন্য একটি মেশিন দেখা যাচ্ছে।

ঘরের বাইরে দুইটি বাক্স দেখা যাচ্ছে।

ই সোকি দেখা যাচ্ছে একটি টি_ভি দেখা যাচ্ছে।

কয়েকটা ফগ লাইট দেখা যাচ্ছে।

এখানে আমি দেখতে পাচ্ছি যে একটি ইনডাসটি দেখা যাচ্ছে ইনডাসটির --

বাইরে দুটি স্কুটি দেখা যাচ্ছে এবং একটি ট্রাক দেখা যাচ্ছে।

ফোল দেখা যাচ্ছে এই ছবিটি দেখতে খুব সুন্দর লাগছে।

একটি অটো গাড়ীর সাইড দেখা যাচ্চে একটি বাইক দেখা যাচ্চে।

এখানে আমি দেখতে পাচ্ছি যে একটি কম্পিউটার রুম দেখা যাচ্ছে।

অংশের একটি চেয়ার দেখা যাচ্ছে একটি মোবাইল দেখা যাচ্ছে।

এখানে আমি দেখতে পাচ্ছি যে খুব সুন্দর একটি রুম দেখা যাচ্ছে রুমের মইধ্যে--

সোফা দেখা যাচ্ছে এবং একজন পুরুষ দেখা যাচ্ছে।

একটা বালিশ দেখা যাচ্ছে একটি ফ্যান দেখা যাচ্ছে।

এই সবিটির মধ্যে আমি দেখতে পাচ্ছি যে একজন লোক হাতে একটি তেলের পাইপ নিয়ে একটি অ্যাল্টো গাড়ির সামোনের দাপনা তুলিয়ে ইঞ্জিলের মইধ্যে তেল ডুকানো হয়েসে।

এখানে আমি দেখতে পাচ্ছি যে একটি হসপিটাল দেখা যাচ্ছে হসপিটালটি খুব সুন্দর বাবে রং করা রয়েসে।

এই রুমের মধ্যে সয়টি সোটো সেলে মেয়ে দেখা যা--

প্যাকেট -গুলির রঙ হলুদ রঙ্গের।

এবং অনেকজন মানুষ দেখা যাচ্ছে।